আবার এটাও দেখে ছিস যে কোনো যদি চাষি বা শাকসবজি কেও কিনতে যাই তো অনেক দম দর করে আবার কি বলতো একটা restaurant এ ঢুকে যদি কোনো মানুষ খাবার খাই তো একশো দুশো টাকা সেটা tipsi দিয়ে দেয় তো এই জিনিসটা করলে হবে না মানুষদেরকে বোঝা একটু মানে দায়িত্ব টা মানুষদের কাছে বোঝানোর আমরা তো বোঝাবার কেও না but বুজতে যদি তারা চাই তো অনেকটা better হবে একদমই তাই আবার এটা শোনা গেছে জানিস তো যে তোর আহ GDP তে কৃষি খাদের জন্য কিন্তু অবদান রয়েছে ওই তোর তেরো দশমিক আহ একষট্টি শতাংশ আবার এতে কি হয় জানিস তো মানে মাটির উর্বরতা যেমন বাড়িয়েছে তার কিন্তু ব্যাবহারও যোগ্য হয়েছে সেটাই সেটাই সেটাই একদমই ঠিক বলেছিস তুই সেই জিনিসটা ঠিকই আছে দেখ সব দিক থেকে আমরা চিন্তা ভাবনা করলাম তো এবার শুধু শুরু করার অবনয় তা শুরুটা কর না হলে তার পর না হলে আমাকে একদিন phone করে জানা কবে কি করছিস বুজলি হ্যাঁ বেশ তাই করবো

বেশ তাই করবো তাহলে

ঠিক আছে bye spinal cord injury এর পর ও ঘুরে দাঁড়ানো যায় দুর্দান্ত গতিতে রাজপথ দিয়ে ছুটে যাওয়া motor bike টি হঠাৎ ছন্দপতন বিকট শব্দে ছিটকে পড়লেন আরোহী থমকে গেল ভর্তি হঠাৎই চার মাস কেমন স্তব্ধ হয়ে গেল আরোহীর spinal cord এ চোট লেগেছে স্থবির হয়ে গেছেন তার পরিচিত নাম paralysis আমাদের চারপাশের ঘটনা প্রবাহের এমন উদাহরণ প্রায়ই দেখতে পাই কিন্তু এভাবে spinal cord এ চোট লেগে স্থবির হয়ে যাওয়া আজ আর ভবিশ্য ভবিতব্য নয় বরং আধুনিক চিকিৎসা এবং উন্নতমানের rehabilitation এর সহায়তায় ফিরে যাওয়া সম্ভব কর্মব্যস্ত জীবনে দুর্ঘটনা থেকে spinal cord এ চোট পাওয়া মানুষদের অনেকাংশেই তরুণ প্রজন্মই প্রতিনিধি কিন্তু সামান্য একটি দুর্ঘটনার জন্য যাদের জীবন থেমে থাকতে পারেনা এখানেই অসম্ভবকে সম্ভব করেছে আধুনিক rehabilitation spinal cord এ আঘাতে স্থান হিসেবে বেশ কিছু প্রকারভেদ রয়েছে যাদের ঘাড়ে আঘাত লেগে আঘাত লাগে তাদের দেখা যায় হাত-পা অকেজ হয়ে যায় যাদের ঘাড়ের যাদের ঘাড়ের নিচে পিঠ থেকে কোমরের মাঝে আঘাত লাগে তাদের পা দুটো তো অসার হয় তার সঙ্গে মলমূত্র ত্যাগও অস্বাভাবিক হয়ে যায় মলমূত্রত্যাগের উপর নিজের কোন নিয়ন্ত্রণ থাকেনা জীবন হয়ে যায় অত্যন্ত জটিল আবার যাদের ঘাড়ের একটু উপরে আঘাত লাগে তাদের শ্বাস-প্রশ্বাস নিতে অসুবিধা হতে পারে ঘাড়ের নিচে হাড়ে চোট লাগে তাদের ধর পিঠে ও বুকের মাংস অবশ হয়ে যায় শুধু দুর্ঘটনা বা আঘাত থেকে নয় আ অনেক ধরনেরই হাড়ের infection থেকেও অনেক রকমের অসুখ হতে পারে এই অসুখ থেকেও হাত পা চালনাশক্তি বা motor পা motor এর ক্ষমতা কমে যেতে পারে শুধু তাই নয় এই ধরনের অসুখ বা চোখ আঘাত থেকে ত্বকেরও অসারতা চলে আসে আর এইসব স্থবিরতা জীবনকে সমস্যার সাগরে নিক্ষেপ করে হাড়ে আঘাত পাওয়ার পর আপাতকালীন চিকিৎসা হিসেবে প্রথমেই চেষ্টা করা হয় surgery করে ভাঙা হাড় জুড়ে দেওয়ার আবার অনেক ক্ষেত্রে surgery এর সময় ভাঙা হাড়ের টুকরো জোড়া লাগানো হয় কিছু জিনিস দিয়ে হাড় ভাঙ্গা হাড় set হয়ে গেলে জোড়া লেগে গেলে এবার স্নায়ুকে জাগিয়ে তুলতে হয় স্নায়ু যতক্ষণ না সতেজ হবে স্বাভাবিক হাঁটাচলা করা স্বাভাবিক উপায়ে মলমূত্রত্যাগ করা সম্ভব হয়ে ওঠেনা আর এখানে একমাত্র আধুনিক যন্ত্রকৌশল ই কৌশলের দ্বারা শয্যাশায়ী একজন মানুষকে উঠে দাঁড়াতে সাহায্য করে স্নায়ুকে সতেজ করে তুলতে কিছু ওষুধ দিয়ে চেষ্টা করা হয় কিন্তু ওষুধে একেবারে সেরে ওঠা সম্ভব নয় তখন পরিকল্পিত আধুনিক

স্নায়ু কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঠিক ঠিক ইচ্ছা করলে স্নায়ু সতেজ হয়ে উঠবে এর প্রথম ধাপ হচ্ছে কিছু অভ্যাস spinal cord এর চোট থেকে দেহের নিচের অংশ যখন অসাড় হয়ে যায় তখন নিজের মলমত্র ত্যাগের ওপর কোন নিয়ন্ত্রণ থাকেনা কিন্তু এভাবে দীর্ঘদিন থাকা মানে মূত্র সংক্রমণের সমস্যা ডেকে আনা আর urine আর একবার যদি পেচ্ছাপের কিছু জটিলতা হওয়া মানে তার থেকে জ্বর এমনকি kidney বিকল হয়ে প্রাণ সংশয়ও হতে পারে তারপর ওই যে এক ধরনের যন্ত্রের সাহায্যে তার থেকে ব্যবহার করা পরীক্ষণ দেওয়া হয় হুম চার থেকে ছয় বার রোগী যাতে নিজেই সেই যন্ত্র ব্যবহার করতে পারেন তার প্রশিক্ষণ দেওয়া হয় এতে একদিকে যেমন পেচ্ছাপের আটকানো যায় নানা জটিলতা থেকে আটকানো যায় অন্যদিকে রোগীকে স্বাবলম্বী হয়ে ওঠার প্রাথমিক পাঠ ও দেয়া হয় যা চিকিৎসার পরিভাষায় যাক কিছু নতুন নাম দেওয়া হয় মূত্রত্যাগের সমস্যা কে স্বাভাবিক করার পর রোগীর নানান রকমের ব্যায়াম শুরু করা হয় শোয়া থেকে বসা বসা থেকে দাঁড়ানো বিছানা থেকে chair রে বসানোর প্রশিক্ষণ দেওয়া হয় তার সঙ্গে হাতে পায়ে স্নায়ুকে সচল করে তুলতে ও মাংসপেশী কে জোর ফিরিয়ে দিতে কিছু ব্যায়াম শুরু করা হয় ক্রমে হাত ও পায়ের নড়াচড়া করার ক্ষমতা ফিরে আসে দাঁতের যন্ত্রণার কারণ বহু কারণেই দাঁতে ব্যথা হয় এগুলি হলো মাড়িতে ও দাঁতে সংক্রমণ দাঁতে বা মাড়িতে আঘাত মুখের ভেতরে শির আক্কেল দাঁত থেকে প্রবল ব্যাথা হয় দাঁতের উপর থেকে মাংস ক্ষয়ে গিয়েও শিরশিরানি ও ব্যথা হয় এটা হয় মূলত দুটো কারণে প্রথমত খাবার খেয়ে ঠিকভাবে মুখ না ধুলে দাঁতে হয়তো প্রচুর খাবার আটকে থাকে এগুলো থেকে ক্ষতিকর এই গুল থেকে দান্তের খয়াত ধরাই জাকে চিলতি ভাসাই একেই আমারা দাঁতের পকা বলি দ্বিতীয় কারণটিও প্রথমটির মতো যাদের পান দুক্তা গুটখা খাওয়ার অভ্যাস থাকে তাদের দাঁত জলদি ক্ষয়ে যায় দাঁতের বিভিন্ন স্তর যেমন দাঁতের বিভিন্ন স্তরগুলি ক্ষয়ে গিয়ে ভেতরের জিনিস বেরিয়ে আসে খারাপ ওর দাঁতে ব্যথার ও দাঁতে ব্যথার প্রকারভেদ দাঁতে ব্যথার অন্যতম লক্ষণ হল প্রতিনিয়ত ব্যথা না হয়ে মাঝেমধ্যে ব্যথা তবে ব্যথার খুব তীক্ষ্ণ হয় ঠান্ডা জলে মুখে দিলে জল ঠান্ডা জল মুখে দিলে খুব অল্প সময়ে জন্য ব্যথা অনুভব হয় না দাঁতে জোরে টোকা মারলে ব্যথা হয় না গরম জল মুখে নিলে ব্যথা অনুভব হয় না দ্বিতীয় লক্ষণ গুলি হল প্রতিনিয়ত দাঁত ব্যাথা হয় ব্যথা তীব্রতার তুলনায় কম ঠান্ডা বা গরম যে কোন রকম জল মুখে দিলেই ব্যথা বেড়ে যায় দাঁতে জোরে টোকা মারলেও ব্যাথা হয় দাঁতে খুব বড় infection হয়ে যায় ব্যথা উঠলেই কি করা যেতে পারে দাঁতে অসহ্য ব্যথা হলে এবং কাছাকাছি চিকিৎসকের কাছে যাওয়ার উপায় না থাকলে প্রাথমিকভাবে ব্যথার জায়গায় লবঙ্গের তেল ব্যবহার করতে পারেন লবঙ্গের তেল না থাকলে গরম জলে সামান্য নুন ফেলে কুলি করলেও উপকার হয় অনেকে আবার দাঁতে মাজন লাগিয়ে নেন এতে নাকি দাঁতে ব্যথা কমে যায় এর পেছনেও একটা চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে যুক্তি আছে দেখুন ব্যথা বা যন্ত্রণা বোধ দাঁতের ভিতরে থাকা দাঁতে জীবাণুর মধ্যে দিয়ে গিয়ে পৌঁছায় মাজন লাগালে দাঁতের গোড়াগুলি বন্ধ হয়ে যায় তখন ব্যথা আর পৌঁছাতে পারেনা ফলে রোগী আর ব্যথা অনুভব করেন না কি করবেন না অনেকেই এটা মারাত্মক ভুল কাজ করেন দাঁতে ব্যাথা হলে টপাটপ ওষুধ কিনে বেশ কয়েকদিন ধরে খেয়ে যান তারপর ব্যথা কমে গেলে doctor দেখাতে ভুলে যা ভুলে যান তারপর আবার ব্যথা হলে তারপর ওষুধ কিনে খান এমন চলতেই থাকে কি কারনে ব্যথা হচ্ছে তা না জেনে দিনের পর দিন ব্যথা কমার ওষুধ খেয়ে নেওয়াটা একেবারেই বুদ্ধিমানের কাজ নয় দাঁতে ব্যথার চিকিৎসা আগেই বলেছিলাম নানা কারণে দাঁতে ব্যথা হওয়ার আশঙ্কা থাকে তাই চিকিৎসকের কাছে গেলে তবেই ধরা পড়ে কেন রোগীর দাঁতে ব্যথা হচ্ছে তাই কোন রোগী চিকিৎসকের কাছে এলে তিনি প্রথমে রোগীর কথা শুনে বোঝার চেষ্টা করেন ঠিক কোন কারণে রোগীর দাঁতে ব্যথা হচ্ছে তারপর প্রয়োজন বুঝে দাঁতের ব্যথার কারণ জেনে নেওয়া হয়

মিষ্টি খেলেও অল্প পরিমাণ এবং খাবার পর ভালো করে মুখ ধুয়ে নিতে হবে কমলালেবু লেবু জাতীয় খাবার বেশি করে খেতে হবে জি আসসালামুয়ালিকুম করবি আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন? জি এইতো আপু একটু শীতের কারণে ঠান্ডা একটু লেগে গেছে এই আর কি হ্যাঁ মানে আবহাওয়াটা একটুু অন্যরকম মানে প্রথম দিকেই তেমন শীত পড়লো না তারপর মাঝখানে এত বেশি শীত পড়লো যে জনজীবন অতিষ্ঠ তারপরে এখন দেখেন আবার একটু গরম পরছে তারপরে আবার কালকে থেকে শীত পড়ছে মানে এত আবহাওয়া এত randomly change এর কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে হ্যাঁ আসলে আবহাওয়াটা হঠাৎ করে বিরুপ যেমন দেখবেন যে কিছু শীতকালে শীত পড়ছে না আবার গরমকালে দেখবেন যে খুব গরম পড়তেছে আবার গরম কালে বৃষ্টি হচ্ছে না কালবৈশাখীর সময় কালবৈশাখী হচ্ছে না আর যে শীতকালে বৃষ্টি হইতেছে মানে একদমই মানে হ্যাঁ হ্যাঁ মানে আমাদের এই চারপাশের মানে এত দূষণ সবকিছু মিলে আমাদের হচ্ছে প্রকৃতিতে একটা ব্যাপক change আসছে

হ্যাঁ আসলে আমরা ধরবেন যে মানে প্রকৃত ঋতুটা পায়না পাইনি তো ছয় রকম বৈশিষ্ট্য হয় এগুলো আমরা কোন সময় পাচ্ছি না যেমন একদম এক সময় আমরা দেখবেন যে ফল ফিলাদি যে ঠিক মতো পাচ্ছি না তাও বুঝে দেখবেন যে আবহাওয়ার বিরূপ আবহাওয়ার কারণে মানে এটার কারণ হচ্ছে মূলত বৈশ্বিক উষ্ণতা

হ্যাঁ আসলে বৈশ্বিক উষ্ণতার কারণ মূলত আমরাই আমরা বিভিন্নভাবে পরিবেশটাকে দূষিত করতেছি মানে বৈশিষ্ট্য উষ্ণতার কারণে হচ্ছে যে পৃথিবীতে এক ধরনের উষ্ণতা সৃষ্টি হচ্ছে মানে বৈশ্বিক উষ্ণতার মাঝে এটাই বলা যায় তো এটার কারণ মূলত আমরাই আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলতেছি তোর যার কারণে পরিবেশটাকে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে এটাকে মানে প্রভাব ফেলতেছে পরিবেশে হু হু আপনি ঠিক বলেছেন

তো সেইখানে হচ্ছে কি পরিবেশ এক ধরনের ভারসাম্য হীনতার সৃষ্টি হইতেছে হ্যাঁ হ্যাঁ এই কারণে আমাদের আবহাওয়াটা হচ্ছে এক এক সময়ে একেক রূপ ধারণ করে ছে আপনি আবার দেখছেন যে কি পরিমাণ শীত পড়লো এবার শীতে মানে বিগত কয়েক বছর ইতিহাসে এবার মানে সবথেকে বেশি মনে হয় যেকদিন শীত পড়েছে ছিল সবচেয়ে বেশি শীত পড়েছে ছিল আর উত্তর অঞ্চলে মানুষের মানে প্রচন্ড রকমের কষ্ট হয়েছে এবং আমি তো জানি যে শীতের অসংখ্য মানুষ মারা গিয়েছে এইবার উত্তর অঞ্চলে

তা আসলে ঠিক কারণ আমরা দেখব যে আমরা যারা মধ্যবিত্ত বা যারা উচ্চবিদ আছে তারা কিন্তু শীতকালটা কোনভাবে কাটায় দিতে পারতেছি যারা নিম্নবিত্ত আছে তারা শীতটা কে কাটাতে পারছে না তারা কিন্তু হ্যাঁ হ্যাঁ আপনি ছিন্নমূল মানুষগুলোর কথা ভাবেন তারা কতটা কষ্ট করে শীতে হ্যাঁ আসলে ঠিক তাই কারণ তারা অনেক সময় কাপড় চোপড়ের অভাবে শীতকালে প্রকোপটা আর কি সামলাতে পারেনা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

হ্যাঁ আসলে তো তারপর কিছুদিন আগে যেমন দিন ও রাতে তাপমাত্রার ব্যবধানটা কিছুটা বাড়ছিল পরে শীতের তাপ তীব্রতাটা কোথাও কোথাও কিছুটা কমে গিয়েছিল আপনি যেটা বললেন কতক্ষণ আগে

তো আবার এখন হঠাৎ করে আবার বাড়ছে হ্যাঁ আমি শুনলাম আবু মানে খ news এ দেখলাম যে আহ সামনে আবার কিছুদিনের জন্য আমরা তো মনে মনে হচ্ছিল যে গরমকাল চলে আসলো কিন্তু হচ্ছে আবার কিছু সৈধ আবহাওয়া মানে প্রবাহ হতে পারে আমি এরকম news দেখলাম দুই একদিনের মধ্যে নাকি সৈধতো আবহাওয়া প্রবাহিত হবে হ্যাঁ আসলে তো আবহাওয়ার এটা বিরুপ হওয়ার কারণ হয়েছে কতক্ষণ আগে যে বললাম শুভশ্রী উষ্ণতা তারপর আপনি দেখবেন যে গ্রীন হাউস গ্যাসের ঘনত্ব বৃদ্ধির সাথে সাথে বিশ্ব পিস্ট আবহাওয়া কিন্তু এক ধরনের বিরূপ আচরণ করতেছে

ঊনিশের দশকের দিকে খেয়াল করেন সেখানে আপনি দেখবেন প্রতিটি দশক আগের দশকের তুলনায় কিছুটা উষ্ণ যেমন দিন

যে আসছো পরে যদি দেখবেন যে দিন যত যাচ্ছে আবহাওয়া কিন্তু আমাদের সাথে বহাবহহু রুপী ধারণ করেছেন রাখছে হ্যাঁ আর হচ্ছে এই গ্রিন হাউস গ্যাসের effect একটা আমাদের হচ্ছে মানে জনজীবনে মানে খুব মারাত্মক একটা প্রভাব ফেলছে আমরা যা এই effect এর শিকার হয়ে মানে অনেক ধরনের রোগ ব্যাধি তারপর হচ্ছে আমাদের ফসল না হওয়া অনেক কিছুর কারণ এটা আসলে তারপর দেখবেন যে আপনি বৃষ্টি হচ্ছে যেখানে অ্যাসিড বৃষ্টি হওয়া হয় আর কি আবহাওয়ার কিছু কারণে সেখানে কিন্তু ফসলের ফসলের এক ধরনের বিরাট ক্ষতি হচ্ছে তো এই সময় আমরা ফসল সব পরিমাণ মতো পাচ্ছি না এবং এটা আসলে পরবর্তীতে অর্থনীতিতে একটা বিরাট বিরূপ প্রভাব ফেলতেছে তারপর আপনি যদি শীতকালে প্রভাবের কথা বললেন প্রচন্ড শীতের প্রভাব সে ক্ষেত্রে আপনি বলতে পারেন যে টাঙ্গাই তারপর হচ্ছে ফড়িংপুর তারপরে আপনি বলতে পারেন মানিকগঞ্জ তারপরে হচ্ছে আপনার যশোর তারপরে আপনার বিভাগের কথা বলেন রাতে রংপুর বিভাগের উপর দিয়ে কিছুদিন আগে মেরু থেকে মাঝারি ধরনের শীত প্রবাহ বয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় সবথেকে উত্তর অঞ্চলে আপনার যে কুড়ি গ্রাম পাদক গ্রাম মানে ওই পাসটা হচ্ছে রংপুর আপনি যেটা বলেছেন ওই এলাকার মানুষজন সব সবচেয়ে বেশি শীতে কষ্ট পাই তারপর আল সেজে আপনার রাজশাহী অঞ্চলে মানুষদের এখানে আসলে প্রচন্ড রকমের এবার শীত পড়ছে মানে খুবই অবস্থা খারাপ আসলে এটা তো পরিবেশের মূলত বিরূপ আবহাওয়াটা ঘুরেফিরে

আমাদের এখানে আবহাওয়া হচ্ছে মোটামুটি ঠান্ডায় একটু আমাদের এখানে একটু গ্রাম side তো এটা আসলে মোটামুটি ঠান্ডা বলা যায় যেমন শহর অঞ্চলে হঠাৎ করে দেখবেন যে অনেকে fan দিয়ে ঘুমা ঘুমাইতেছে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 হ্যাঁ আবার Dhaka শহরে শীত পড়তো না এইরকম একটা কারণ হচ্ছে হইতে যে Dhaka শহরে রকম তান্ত্রিকতা কোন ধরনের প্রাকৃতিক কিন্তু তেমন একটা আপনার ছোঁয়া নাই প্রকৃতির ছোঁয়া যেটা

যে সেখানে গাছপালার পরিমাণ খুবই কম তারপর হচ্ছে গাড়ি থেকে কালো ধোয়াটা বের হয় তারপরে কল কারখানা থেকে পরিমাণ ও ক্ষতিকার পদার্থগুলো বের হয় সেটা কিন্তু আর পরিবেশের সাথে খাপ খায় না এক সময় এটা পরিবেশ থেকে দূষিত করে তারপর দেখেন যে আমরা কিন্তু বিরাট পরিমানে যেসব যেখানে বাইরের দেশগুলোতে plastic বা polythene এইগুলা ব্যবহার করতে নিরু সাহিত করা হয় করা হয় সেখানে আমরা কিন্তু বিরাট পরিমানে polythene বা plastic গুলা ব্যবহার করি তারপর হচ্ছে এগুলো যখন ব্যবহার করি তো আমরা সেগুলোকে পোড়াই না অন্যদিকে সেগুলোকে আমরা রাস্তায় ফেলে দি রাস্তায় ফেলে দেওয়ার কারণে এগুলো মাটিতে পচেনা না এবং এটা আসলে না পচার কারণে পরিবেশে কিন্তু মনত এক ধরনের প্রভাব পড়ে হ্যাঁ আপনি তো দেখছি অনেক কিছু জানেন অনেক details information জানেন খুব ভালো একটা ব্যাপার তারপরে দেখবেন যে বশি উষ্ণতার একটা ফলাফল হচ্ছে আপনার সমুদ্রপৃষ্ঠ পানির উচ্চতা কিন্তু বেড়ে যাইতেছে হিমবাহ গুলো গলে যাচ্ছে যার কারণে পৃথিবীর যে সকল আহ নিচু অঞ্চল গুলা আছে সেগুলো আসলে নিচু অঞ্চল গুলো প্লাবিত হওয়ার আশঙ্কা খুবই বেশি তো আপনি যদি ভৌগোলিক জ্ঞান রাখেন সে ক্ষেত্রে আপনি জানবেন যে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 ও আমরা আসলে কতটা নিরাপদ সেটা কিন্তু আমরা বলতে পারছি না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

সুন্দরবনতো আমাদের lifesaver বলতে গেলে মানে সুন্দরবন না থাকলে আমাদের যে কি হত এখনই দেখেন সুন্দরবন যতটুকু আছে তবুও কিন্তু ঘূর্ণিঝড় এর চাপ কিন্তু অনেক জায়গায় সইতে পারতেছে না তো আপনি ভাবেন যে সুন্দর যদি না থাকতো তাহলে কিন্তু এটা একধরনের বিরাট দুর্যোগ এবং ভয়াবহ ও দুর্ভিক্ষ বলা যায় দুর্ভিক্ষ হয়ে যেতে

তারপরে এই বার হচ্ছে আপনি মানে এত যে খারাপ আবহাওয়া তো আপনারা কোন উদ্যোগ নিয়ে ছিলেন আমাদের আশেপাশে মানুষের জন্য আমিও অবশ্য কিছু উদ্যোগ নিয়েছিলাম আমার বন্ধুদের নিয়ে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

এবার আবহাওয়াটা কারণে তো মানে তারা বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্ত ছিল সর্দি কাশি অনেক সমস্যা হচ্ছে

আসলে আপনি যেসব পদক্ষেপ গুলো নিয়েছেন সেগুলো মূলত আমরাও কিছুটা পালন করছি তো সেক্ষেত্রে আমরা পুরো মানে রাস্তার দু পাশে আমরা বিভিন্ন ধরণের গাছ রোপন গুলা করছি সেখানে মানে আমরা মূলত পরিবেশদূষণ টাকে বেশি গুরুত্ব দিয়েছি

সবের কারণে যেমন আমরা সমাজ থেকে বিভিন্ন ধরণের fundcollect করছি তো মাধ্যমে আমরা কিছু আমরা পথশ্রীদের মাঝখানে আর কি বস্ত্র বিতরণ করছি

তখন মানুষ কিন্তু খুব অসুস্থ হয় সর্দি কাশি বা আরো বিভিন্ন সমস্যা চর্মরোগ এগুলো হচ্ছে খুব মানুষের effect করে হ্যাঁ আসলে আপনি দেখবেন যে আগে কিন্তু মানুষ এতটা অসুস্থ হয়তো না আমাদের আগের Generation বা তারও আগের Generation দেখবেন যে প্রকৃতির ছোঁয়া সেসময় ছিল তো তখন মানুষ এতটা রোগবালাই মানুষকে পাইত না তো কিন্তু বর্তমানে বিভিন্ন পরিবেশ দূষণের কারণে কিছু একটু আপনাদের ভারসাম্য হীনতার সৃষ্টি হইলে আমরা কিন্তু আর টিকে থাকতে পারি না আমাদের বিভিন্ন ধরণের রোগবালাইতে

হ্যাঁ হ্যাঁ আপনি তুমি ঠিক বলেছেন আর আমরা হচ্ছি একটা মানে ঠিক থাকে মানে সামঞ্জস্যপূর্ণ একটা আবহাওয়া পেতে পারি যদি আমরা আমাদের হচ্ছে

মানে একটা ই smoothly সবকিছু যাবে তো সেক্ষেত্রে যদি গুরুত্বপূর্ণ point এর কথা বলেন সেক্ষেত্রে বলা যাই যে প্রথমেই আপনার গাছ রোপন করাটা খুবই জরুরি যেখানে একই দেশে বনভূমির পরিমান পঁচিশ ভাগ থাকা দরকার সেখানে Bangladesh এ কিন্তু পঁচিশভাগ নেই বর বরং সর্বোচ্চ এরকম আছে তো সেক্ষেত্রে আপনি বুজতে পারছেন যে কতটা ভয়াবহ তো প্রথমে আমাদের বনভূমিটা আহ বনভূমির পরিমানটা উন্নতি করা দরকার তারপর হচ্ছে আমার কাছে মনে হয় আবহাওয়া মানে নষ্ট হয় আরো অনেকটা কারণ গাছপালা না হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে যে plastic মানে polythene র ব্যবহারটা আবার plastic এর টা আমাদের কমাতে হবে মানে আপনি কালকের গতকালের news তা দেখেছেন কি না মানে Dhaka র বাতাসে plastic এর কনা পাওয়া যাচ্ছে মানে এতে কিন্তু খুব মারাত্মক একটা পারিবেশর জন্য অহংকি শুরু আমাদের আবহাওয়া মানে change হওয়ার কারণে বা সবকিছুর জন্য এটা খুব মারাত্মক একটা মানে প্রভাব বিস্তার করবে

আক্রমণ মানে আক্রমণের শিকার হইতেছে হ্যাঁ হ্যাঁ এর জন্যই তো আমরা এত অসুস্থ হচ্ছি আমাদের হচ্ছে প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে হ্যাঁ ওইটার কারণে মূলত আমরা এখন বিভিন্ন ধরনের রোগ বালাই শিকার করছি তো আশা করি এগুলো আমাদেরকে কাটাইয়া উঠতে হবে কারণ আমরা যদি এইসব পদক্ষপ গুলো না নি আমাদের আগামী প্রজন্ম কিন্তু আমাদের প্রজ পরিবেশটাকে ঢাকতে পারবেনা এবং তারা কিন্তু এক সময়

মানে মোকাবেলা করতে পারব তো আমরা তো আসলে নিজেরাই সচেতন না আমাদের এই যে বিরূপ আবহাওয়া বা জলবায়ু এই পরিবর্তন সবকিছুর পেছনে মানব সৃষ্ট কারন দায় দেখবেন যত বিপর্যয় আছে সবকিছু মানব সৃষ্ট একা একা তেমন কিছু হচ্ছে না মানুষ হচ্ছে প্রতি সাথে বই নিতাই করছে এর জন্য প্রকৃতি বিরূপ প্রভাব ফেলছে আমাদের প্রতি যে একদমই আসলে এই সত্য কথা আপনি বলছেন তো এটা আসলে একার পক্ষে সম্ভব না রোধ করা সবাই সবাইকেই এগিয়ে আসতে হবে

শেষে দূষণটা কে রক্ষা করতে পারবো না আমাদের আসলে সবাইকে সচেতন করতে হবে এই বিষয়ে জনমত গড়ে তুলতে হবে সবার ব্যাপারটা জানতে হবে আমরা আসলে অনেকে না বুঝেই একেকটা হচ্ছে ব্যাপার করে ফেলছি but আমাদের সবাইকে সচেতন হতে হবে হ্যাঁ তো আচ্ছা আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো

সালামালাইকুম আপু। এই আপদ চলছে যেমন তেমন, আজ কয়েকদিন যাবৎ ঢাকাই একটু গরম গরম ভাব। এ বছর শীতের শুরুতে বেশ ভালো ঠান্ডা ছিলো। কিন্তু এখন গরমকাল চলে না শীতকাল? এখন যদি গাছ কেটে শুধু building বানায় বানান হয় নদী খাল বিল ভরাট করে দিয়ে, নতুন নতুন কলকারখানা লাখ লাখ গাড়ির ধোঁয়া যে শহরে থাকি সেই শহরে তো গরম পরবে খাইতাম গরমই তো বরফ তো আর না। ঢাকার বর্তমান আবহাওয়া কেমন যেনো এই শীত পরে এই গরম দিনের বেলাই প্রচুর গরম রাতের বেলায় অনেক শীত। গ্রামের দিকে অবস্থা আবহাওয়া কেমন আপু? আমি যেহেতু গ্রামে আসছি যদি কিছু বলা যাই বেশ ভালোই ঠান্ডা।